ওদিকে দুজন স্যার দাঁড়িয়ে আছেন সাদা ড্রেস ও সাদা প্যান্ট হোয়াইট বুট মোজা দেয়া আছে।

এটা একটি মেডিকেল গ্রূপ যেখানে চারজন--

তিনজন দুইজন হেটে যাচ্ছেন একজন ট্যাক্সি থেকে নামলেন সাইড এ একটি ভ্যান ও একটি গাড়ি দাঁড়িয়ে আছে ।